ও বাইরে তিনজন লোক বসে রয়েছে চেয়ারে।

যার মধ্যে অনেক জিনিসপত্র রাখা রয়েছে ও সাইডে একটি লোক রয়েছে।

এখানে একটি অনেক বড় লম্বা ঘর দেখা যাচ্ছে।

বাড়িতে অনেক গাছপালা রয়েছে।

সাদা নীল কালারের রং করা রয়েসে।

চাকার মতো ডিজাইন -এর দলের লাগা রয়েসে।

এখানে একদম ফাঁকা জায়গা রয়েছে।

সামনে একটি বড় বাড়ি রয়েছে ও চারদিকে অনেক বাঁশঝাড় রয়েছে।

চারিদিকে অনেক গাছপালা রয়েছে সুপারি গাছ নারকেল গাছ।

একটি লোক শুয়ে আছে ও স্যালাইন ঝোলানো রয়েসে।

সামনে অনেকগুলি বড় বড় বিল্ডিং রয়েছে।

চারিদিকে অনেক গাছপালা রয়েছে ও--

সামনে অনেকগুলি বাইক রয়েছে ও পাশে একটি গ্যাস লা-রাখা রয়েছে।

ভিতরে অনেকগুলি লোক রয়েসে সাইডে একটি সবুজ রঙের তি টিনের দরজা রয়েসে।

যার ভিতরে অনেক সাইকেল রাখা রয়েসে।

এখানে একটি বড় ঘর দেখা যাচ্ছে যা কাইচ দিয়ে তৈরি ও সামনে অনেকগুলো খুঁটি লাগানো রয়েছে।

এখানে একটি রুম দেখা যাচ্ছে যার মধ্যে একটি লোক বসে রয়েসে।

পিছুওনে দুইটি ইলেকট্রিক বোর্ড রয়েছে ও একটি ফ্যান রয়েছে ও--

সাইডে একটি টিনের ঘর রয়েছে ও চারিদিকে অনেক গাছপালা রয়েছে।

এখানে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে।

ও টেবিলের রং নীল কালারের।

এখানে একটি রুম দেখা যাচ্ছে যার মধ্যে খাবার রান্না করা হয়।

পাশে একটি বাইক রয়েছে ও একটি স্কুটি রয়েছে।

একটি নীল রঙের ড্রাম রয়েছে ও অনেক লোক রয়েছে ।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে যার মধ্যে অনেক জিনিসপত্র রাখা রয়েছে।

জমিতে ধান চাষ করা হয়েছে।